meet the gimp এর tutorial আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত
শুরুতে আমি in কিছু করব যার উল্লেখ করা আমি সর্বদা ভুলে যাই
image কোনো কিছু করার পূর্বে আমি সর্বদা এটি সংরক্ষণ করতে ভুলে যাই
তাই আমি file save as এ যাই এবং এটিকে comicxcf রূপে সংরক্ষণ করি
xcf gimp মূল file ফরম্যাট এবং এটি file সকল layers তথ্য রাখে
gimp jpeg বা tif বা অন্যের মত যা কিছু সংরক্ষণ করবেন না
সেখানে থেকে আপনি যে কোনো ফরম্যাটে export করতে পারেন কিন্তু আপনি যদি আরো কাজ করতে চান তাহলে xcf ব্যবহার করুন
তাই কি করতে have প্রথম জিনিস আমাকে এই image একটু স্পষ্ট করতে have
এখানে দুটি সমস্যা রয়েছে প্রথমত রল্ফ স্টাইনর্টের ইমেজের পিছনে যে লোক রয়েছে
এবং দ্বিতীয় জিনিস এখানে যা নীচে অব্যাবস্থিত রয়েছে
এখানে এই statue খুব ভালো মত রয়েছে এবং আমি মনে করি এটি এই ইমেজের corner পয়েন্টের মধ্যে একটি
তাই আমি প্রথমে এখানে থাকা জিনিসগুলি এখান থেকে দুর করি
সুতরাং আমি image zoom করি এবং brush tool চয়ন করি
এটি cloning tool দ্বারা করা ভালো জিনিস এবং আমাকে এখানে একেবারে নিখুঁত কাজ করতে have না কারণ অন্তিম image সকল ছোট জিনিস অদৃশ্য হয়ে যাবে
তাই আমি clone tool চয়ন করি এবং brush আকার পরিবর্তন করি
এখন আমি ctrl টিপি এবং শুরুর paint পেতে click করি এবং এখন আমি শুধু paint করা শুরু করি
কিন্তু সেটি শুরু করার আগে আমি overlay mode normal mode এ opacity কে 100 এ বদলাই এবং এখন পেন্ট করা শুরু করি
image একটু অস্পষ্ট তাই আমি paint করতে একটি অন্য brush চয়ন করি
এখন আমি এখানে border যাই এবং paint করি
অতএব সেই লোক চলে গেছে
that অব্যাবস্থিত রয়ে গেছে
আমি এখানে flower pot রাখতে চাই কিন্তু এখান থেকে এই জিনিস সরাতেই হবে
আমি এই মুহূর্তে flower পটের এই বর্ডারের ধ্যান রাখবো
যদি আমি এইভাবে এই image রাখি তাহলে আপনি cloning এর traces দেখবেন কিন্তু যখন আমি comic mode খুলবো সেটি নষ্ট হয়ে যাবে
তাই এখন এখানে flower pot সম্পর্কে কিছু করি
আমি মনে করি আমাকে এই পয়েন্ট থেকে clone করা উচিত
এই zoom step এটি খুব ভালো মনে হচ্ছে না কিন্তু আমি মনে করি এটি কাজ করবে
comic image মূলত তিনটি অংশ রয়েছে
প্রথমত কোনো রঙ ছাড়া কালো প্যাচ অথবা গাঢ় প্যাচ রয়েছে যা image কাঠামো দেয়
তারপর lines রয়েছে যা image forms এবং items সংজ্ঞায়িত করে
এবং তারপর রঙ রয়েছে এবং আমরা এটিকে প্যাচ যুক্ত tutorial সাথে শুরু করব
এবং এই জন্য
আমি layer double করি এবং এটিকে ink বলি
আমি threshold tool চয়ন করি এবং image টিপি এবং info window image টানি
আপনি এখানে দেখেন যে image কালো এবং সাদা
এটি tool ইমেজকে কালো এবং সাদাতে বিভাজিত করে
pixel এই মুহূর্তে 82 এর থেকে লাইট হলে লাল সবুজ এবং নীল এর গড় মানের জন্য সমন্বয় হল সাদা
এবং যদি level 82 এর নীচে থাকে এটি কালো হয়ে যায়
এখন এখানে প্রথম সমস্যা আমাদের সামনে আসে
আমি when slider চারিদিকে ড্রেগ করলে ইফেক্ট খুব গাঢ় হয়ে যায়
এখানে এই value 129 রল্ফ স্টাইনর্টের চেহারার বাম অংশ কাঁধ এবং statue জন্য সুন্দর হবে
এখানে চোখের জন্য এটি সুন্দর হবে
এবং এটি অন্য চোখের জন্য
এখন এই ইমেজের জন্য আমকে বিভিন্ন ink layer ব্যবহার করতে have
তাই lighter দিক দিয়ে শুরু করি এখানে এর মত এবং image 100% পর্যন্ত ফিরে যান
আমি এখানে এটি double করি এবং threshold tool চয়ন করি এবং এই slider নীচে টানি
কিন্তু তারপর আমাকে উপরের layer অদৃশ্য করতে have
আমি মনে করি এই value মুখের এই অংশের জন্য ভালো
আমি এই layer copy বানাতে চাই এবং এটিকে দৃশ্যমান করতে চাই এবং এখন আমি এই layer উপর কাজ করব
আমাকে এখানে মাঝের পদক্ষেপ দেখতে have
মুখের এই অংশে আমার মনে হয় বেশ ভালো কাজ করছে তাই আমি image চারপাশে দেখি
statue ও ঠিক রয়েছে
এই ইমেজের এখানে একটি ভালো পরিভাষা রয়েছে এবং রল্ফ স্টাইনর্টের হাতের কাছে line অদৃশ্য রয়েছে এবং যাকে optical ইলিউশন বলা has
আমি মনে করি এটি ভালো এবং image রাখা উচিত
এখন আমি threshold tool চয়ন করি এখানে line দৃশ্যমান করি এবং একটু সংজ্ঞা পেতে উজ্জ্বল অংশ দেখি এবং এটিকে উপরে slide করি
that ভালো দেখায়
এখন আমার কাছে ink layer 3 টি copies রয়েছে
প্রথমটি হল ink light
উপরের layer হল ink dark
এবং এখন মাঝের layer শুধু ink name দিন
এখন তিনটি লেয়ার দেখি এবং এটি নিশ্চিত করুন যে কার ব্যবহার বেশী করতে হবে
আমি মনে করি ink layer একটি ভালো base কারণ এটি খুব light এবং এটি খুব dark
অতএব আমি এই layer নীচে রাখি এবং আমি dark layer এবং light layer একটি layer mask যোগ করি
আমি black একটি layer mask যোগ করি যা সম্পূর্ণরূপে স্বচ্ছ
তাই এখানে সবকিছু অদৃশ্য হয়ে যায়
আমি যখন light layer when layer mask উপর সাদা ড্রেগ করি image এটিতে দেখায়
সুতরাং আমি এখানে normal mode সাথে brush tool চয়ন করি এবং opacity 100%
আমি মনে করি আমি hard brush ব্যবহার করব এবং pressure sensitivity size হতে হবে তাই আমি যখন পৃষ্ঠে brush টিপি dot বড় হয়ে যাবে
আমার foreground রঙ সাদা
এখন শুরু করি
আমি মনে করি চেহারার বাম অংশ উজ্জ্বল করা উচিত
image zoom করতে আমি 1 টিপি
আমি মনে করি এই brush খুবই ছোট তাই আমি এটিকে একটু উপরে scale করি
that ভালো দেখায়
কিন্তু সম্ভবত এটি খুব উজ্জ্বল
এটি নয়তো কালো be সাদা হওয়া উচিত
সুতরাং আমি x key এর সাথে রঙ switch key এবং আবার এখানে paint key
কিন্তু আমি মনে করি আমি এটি এখানে ছাড়তে পারি এবং এর উপরে পরের layer রাখতে পারি
এখন আমরা ক্ষেত্র এবং কাঠামো সম্পর্কে অধিক আগ্রহী তাই আমাদের lines ভুলে যাওয়া উচিত এবং এখানে শুধু কাঠামো দেখুন
এটিকে এইভাবে ছেড়ে দিন
আমি একটি অন্য layer সহজে জুড়তে পারি এবং এখন আমি dark অংশ সাদা রঙ দিয়ে paint করি
এখন দেখি যে যদি এখানে আমি একটু দেখাতে পারি
আমি মনে করি এটি খুব বেশী
আমি চেহারা একটু বেশী গাঢ় করতে চাই
এবং এখানেও
আমি মনে করি যে এটি খুব dark
এখানে এখনো কিছু কাজ করা বাকি রয়েছে কিন্তু আমি এটি এখানে ছাড়বো এবং এটিকে lines সাথে পরের ধাপ করার পরে দেখব এবং তারপর আমি এখানে সমাযোজিত করতে পারি
এটিকে একটু অধিক উজ্জ্বল করতে হবে
এখন আমরা সেখানে সম্পাদনা দেখবো
in ধাপে আমাকে কিছু lines জুড়তে have এবং এটি background layer ডাবল করে করা যেতে পারে এবং এটিকে উপরে রাখুন এবং এটিকে line naming দিন
lines বিভিন্ন রঙের মাঝের প্রান্ত
আমি filters we যাই তারপর edgedetect এবং এখানে আমার কাছে gaussians edge detect এর অন্তর রয়েছে
প্রাসঙ্গিক slider হল radius এবং আপনি the এর সংখ্যা হ্রাস করেন তাহলে lines পাতলা হয়ে যায়
আপনি সংখ্যা বৃদ্ধি করলে lines চওড়া হয়ে যায় এবং আপনি image অধিক বিবরণ পান
আমি 10 এর কাছাকাছি পছন্দ করব কিন্তু আমি 30 পর্যন্ত যেতে পারি এবং তারপর নিশ্চিত করব যে বাস্তবে আমাকে কোথায় থামা উচিত
যখন আমি 30 তে যাই তখন আমি প্রান্ত পাই না ক্ষেত্র পাই এবং এখানে 12 এটি দেবে
আমি মনে করি আমি 10 এই থাকবো
আমি এই layer layer mode multiply এ set করি এবং বৃদ্ধিশীল রঙের জন্য পরে আমাকে image সাদাকে কম করা প্রয়োজন
এখন যাচাই করি যে আমরা এখন পর্যন্ত যা করেছি তা ঠিক কি নয়
তাই lines layer on এবং off করব এবং আপনি এখানে দেখবেন যে lines layer on হলে এখানে কিছু সংজ্ঞা রয়েছে
এখন আমি dark ink layer ডীselect করি এবং light ink layer রাখি
কাঠামো the আমি dark ink layer সাথে রাখতে চাই lines layer দেখা দেয়
সুতরাং আমি dark ink layer সুইচ অফই থাকতে দেবো
আমি মনে করি না এখানে এই লাইন একত্রিত করা প্রয়োজন
আমি এটি এইভাবে ছেড়ে দেবো যার দ্বারা আমি কিছু বদলাতে পারি এবং এটি অন্তিম image হবে
পরের ধাপ যা আমি আগেই বলেছি এখানে সাদা channel কমাতে have এবং এটি levels tool দিয়ে করা যেতে পারে এবং আমি levels 240 পর্যন্ত কম করি
আমি when layer switch বন্ধ করলে আপনি দেখেন যে আমার কাছে ধূসর background রয়েছে এবং এখানে সামান্য রঙ সম্পর্কে তথ্য রয়েছে
image রঙ পেতে আমি background layer copy করি এবং এটিকে colour name দেই এবং এটিকে উপরে রাখি এবং layer mode colour এ set করি
কিন্তু এটি ভালো দেখাচ্ছে না তাই আমাকে mode বদলানো উচিত
এখানে image সামান্য রঙ পেয়ে গেছি
কিন্তু আমি অধিক স্যাচুরেশন চাই তাই আমি আবার background layer copy তৈরী করি এবং এটিকে saturation name দেই
আমি layer mode saturation এ set করি
আমি mode করি এই স্যাচুরেশন mode আগে থেকেই কাজ করে এবং ইন্টারফেস খুব ভালো
রঙে অধিক flatness হওয়া উচিত এবং হাত comic মনে হচ্ছে না
আমি দেখব যে এটি কোথা থেকে আসে
তাই আমি এখন এই sliders play করা শুরু করতে পারি
স্যাচুরেশন কম করতেই এটি সামান্য ফ্ল্যাট হয়ে যায় এবং অনেকটা water কলরের মত দেখায় তাই এটি একটি অদ্ভুত ইফেক্ট
এখন আমি এখানে layers সাথে play করা শুরু করি
আমি lines layer switch off করি এবং আপনি দেখেন যে এই ইফেক্ট lines থেকে নয় কিন্তু colour এবং স্যাচুরেশন থেকে রয়েছে
এখন আমি কিছু সমাযোজন করতে পারি কারণ এখানে আমার কাছেও layers রয়েছে
আমি মুখ উজ্জ্বল করতে চাই তাই আমি ink light layer চয়ন করি সাদা foreground রঙের সাথে brush চয়ন করি
আমি image zoom করি
brush আকার brush করুন এবং এটি একটু scale করুন এবং এখন আমি এখানে চোখ paint করা শুরু করি
এটি অনেক বেশী
that ভালো দেখায়
এখন আমি এই অংশ paint করি
এটি অনেক বেশী
আপনি কল্পনা করতে পারেন যে এখানে অনেক পরিবর্তন সম্ভব যা আপনি এখানে you ক্ষেত্র বদলে image করতে পারেন
এটি সঠিক
আপনি এখানে অনেক পরিবর্তন করতে পারেন এবং আমি জানি না যে আমি সঠিক পথে রয়েছি কি you
কিন্তু এখন পর্যন্ত আমার এটি পছন্দ হয়েছে
এখন দেখি যে এছাড়া আমরা কি করতে পারি
প্রথম জিনিস আমরা lines বদলে বিভিন্ন layer ব্যবহার করতে পারি
তাই আমি lines switch off করি এবং আমি খুব অদ্ভুত রঙ পাই কারণ আমার কাছে আবার সাদা background রয়েছে
এখন এখানে আরেকটি layer যোগ করে এটি white এ set করুন এবং multiply mode ব্যবহার করে এটিকে 240 ধূসর দ্বারা ভরুন
এখন আমি মোটামুটি সেই image পেয়েছি যেমন এখানে আমার lines সাথে ছিল
এখন আমি সেগুলি on করি
আমার কাছে lines তথ্য বাইরে আসে কিন্তু এই comic ইফেক্ট এখনও সেখানে রয়েছে এবং আমি দেখতে পারি কোনটি ভালো
কিছু অন্য উপায় চেষ্টা করি
আমি colour এবং saturation লেয়ার double করি এবং তাদের নিয়ে কিছু করি
এখানে আমি ইমেজের বাইরে বর্ণন প্রাপ্ত করার চেষ্টা করি
তাই filters blur এবং gaussian blur এ যান
এবং এখানে একটি value চয়ন করি যা আমাকে একটি সুন্দর ইফেক্ট দেয়
আপনি দেখেন যে রঙ সামান্য মসৃন হয়ে গেছে
এখন saturation copy এর সাথেও এরকম করি
filters এ যান gaussian blur পুনরাবৃত্তি করুন
এবং আমার কাছে বাস্তবে flat রঙের সাথে flat image রয়েছে
তাই আমি মূল রঙ on করি এবং আমি এখানে একটি অদ্ভুত ইফেক্ট পাই
এখন এদের আবার নাম দেই saturation blurred এবং colour blurred
আমি যদি blurred স্যাচুরেশনকে অনব্লারড কলরের সাথে মেলাই তাহলে আমি এখানে কিছু রঙ পাই যা একটু অদ্ভুত দেখতে
আমার এটি পছন্দ হতো যদি বিশেষরূপে এটি এখানে নাকে না হতো তাহলে
তাই এটি আবার on করুন এবং এখানে একটি ইফেক্ট রয়েছে
আপনি কল্পনা করতে পারেন যদি আপনি অস্পষ্টতা কম করেন তাহলে আপনি অধিক স্পষ্ট বর্ণন পান
এটি একটি বাস্তবিক কর্মক্ষেত্র
এখানে অনেক সম্ভাবনা রয়েছে যেমনকি এটি কিভাবে করতে have কি করতে have এবং কি ঠিক করতে have
এটি করা বাস্তবে খুব মজার
মূল tutorial নির্মাতা অসাধারণ কাজ করেছে
আমি এই ইমেজের উভয় রূপ দ্বারা খুব খুশি নই
আমার এখানে কাঠামো পছন্দ এবং এখানে ফুল statue এবং flower pot
আমি হাতের কাছাকাছি এবং মুখের সকল বর্ণন পছন্দ করি না এটি একটু অধিক flat হতে পারে
on ব্লাড়ের সাথে আমার মুখে এবং হাতের কাছাকাছি বর্ণন পছন্দ কিন্তু আমার ফুল পছন্দ নয় যা সম্পূর্ণরূপে অস্পষ্ট
তাই এখন আমি দুটি ইমেজ একত্রিত করি এবং আমি colour blurred এর সাথে শুরু করি কারণ আমার এর সম্পূর্ণ চেহারা saturation blurred এর থেকে বেশী পছন্দ
কিন্তু আমি সকল layer on করি এবং saturation blurred এবং colour blurred a layer mask যোগ করি এবং black layer mask fully transparent যোগ করি
এবং এখন আমি স্যাচুরেশন layer mask সাথে কাজ করা শুরু করব তাই আমি foreground রঙে সাদা চয়ন করি এবং এখানে পেন্ট ব্রাশ চয়ন করি
এখন আমি painting শুরু করি
আমি image সেই অংশে paint করি যেখানে আমি image একটু অধিক flatness চাই
এখানে একটু অদ্ভুত লাগবে কারণ আমি এখন colour layer on করেছি
তাই আমি এখন shift + ctrl + a টিপে সবকিছু চয়ন করি এবং ctrl + c টিপে এটি copy করি image যান এবং ctrl + v টিপুন এবং floating selection a টিপুন এবং ctrl + h so এংকর layer সাথে এখানে copy রয়েছে
তাই আপনি এখন এই layer masks copy ও করতে পারেন এবং আমার মনে হয় আমি এখানে এই image ছেড়ে দেবো
আমি মনে করি এটি একটি বেশ ভালো উদাহরণ এবং শেষে এই sliders সাথে একটি একটু play করি
এটির পুনরাবৃত্তি করি
প্রথমে image layer copy করুন এবং threshold টুলের সাথে inked image বানান
সেই ক্ষেত্রগুলি দেখুন যা আপনি কালো বা খুব dark করতে চান
তারপর base image আবার copy করুন এবং edge detect filter সাথে একটি line layer বানান এবং layer mode multiply a set করুন
in layer আপনি levels টুলের সাথে সাদা কম করে মোটামুটি 240 ধুসর করুন
তারপর আপনি base image আবার copy করুন এবং একটি colour layer তৈরী করুন
colour mode colour এ set করুন
অবশেষে অন্তিমবার base layer copy করুন এবং স্যাচুরেশন layer বানান এবং এখানে আপনি layer mode কে saturation a set করুন এবং এখন ভিন্ন layers বা কিছু layers opacity এর সাথে আপনি শুরু করুন
আলাদা আলাদা ভাবে চেষ্টা করুন ফলাফল ভালোমত মিশ্রিত করুন কিন্তু কিছু জিনিস আশ্চর্যজনক
অধিক তথ্যের
আই আই টী বম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ